এই ছবিটায় আমরা দেখতে পারছি কি এটা একটা এয়ারপোর্ট এয়ারপোর্ট এর বাইরের সিন।

পোস্ট -টা লাগা ছোটো ফটো লাগা আছে আর ডেকোরেশন করা আছে গা--

আমরা দেখতে পারছি কি এটা একটা খুবই পুরোনো কিলা যেখানে কেউ লোক দেখতে পারছিনি।

এই ছবিটায় আমরাও দেখতে পারছি কি এখানে--

লাগা আছে। আর আমরা দেখতে পাচ্ছি সেখানে ঘর ও করা আছে।

আর এখানে আমরা গামলা দেখতে পারছি তারপর একটা প্লেন দেখতে পারছি যে মিনি--প্লেন বলে।

মূর্তি বসা আছে আর সব লোক বাইরে দাঁড়ইয়া আছে বেলুন -এর বেলুন বিক্রি করার লোক দেখতে পারছ--

এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি কি এটা একটা কোচবিহারের এয়ারপোর্ট ।

যেখানে আমরা এক দুই লোক কেও দেখতে পারছি।

এই ছবিটায় আমরা দেখতে পাচ্ছি কি-ই এটা একটা মার্কে--